চুল cutting বা hair hair color এর জন্যই যাই এই। তা তুই এবার বাড়ি~বাড়ির লোক কে মানিয়ে চুলটা color করেই ফেল। হ্যাঁ অরে আমার মা তো জানিস না বলছিলো তুই বাড়িতেই color করে ফেল আমি মা কে বললাম ওরম হয় না

তোর মুখে bob cut টা খুব ভালো লাগবে bob cut টার সাথে না ombre করলে খুব ভালো লাগবে তোর personality এর সাথে খুব ভালো যাবে , হ্যাঁ সত্যি on God

আগে তুই কাকু কে রাজি কর সব থেকে বড় কথা এটা । ঠিক তাই বাবা কে তারপর দেখবো চুল তো color করে নিয়ে চলে এলাম তারপর বাড়িতে আর জায়গা মিলছে না এরপর বাড়ি থেকেই বের করে দিলো হয়তো হ্যাঁ , সেই হচ্ছে কথা এখন আমরা মানে কি বলবো আমাদের চাকরিগুলো ভীষণ unstable.

আরেকটা কথা বল , তুই যখণ highlight করাতে গিয়েছিলিস তোকে appoinment মানে দূর্গা পুজোর আগে কদিন আগে নিতে হয়েছিল ? এক মাস ই? হ্যাঁ , হ্যাঁ একমাস আগেই নিতে হয়েছিল বাবা একমাস আগে না নিলে তুই যদি আরো পরে নিস্ তো তোকে time ই দেবে না রাত ফিরতে ফিরতে রাত এগারোটা বাড়ি হয়ে যাবে এটা possible ? তুই বল এবার । আচ্ছা এক মাস আগে করিয়ে নিয়েছিলি আর আর একটা ব্যাপার হচ্ছে ধর আমার কদিনপর ধর চুলের কোনো সমস্যা হলে আর চুল টুল উঠেছে রে তারপর খুব একটা? না না না সেরকম খুব একটা ওঠে নি মানে ভীষণ উঠছে বা উঠছে না তা না। আচ্ছা তারপরে তোর ধর conditioner ফন্ডিশনার আচ্ছা ধর বাড়িতে যদি তারপর আমি straight ফ্রেট করাতে চাই সেসব করতে পারবো তো সমস্ত?

আমার ও মনে হচ্ছে যে এইবারে করে নেয়া উচিৎ কারণ কি বলতো? এই ইচ্ছা হয় মানুষের মনে যে করি ভালো লাগবে দেখতে। তা তো আমি শুনেছি জানিস তো যে highlight করানোর পর নাকি রং তা যখন fade হতে যায় আচ্ছা এক বছর থাকে তুই বললি তো ?

রংটা fade হয়ে গেলে তখন নাকি আহ নতুন নতুন চুল গজালে নাকি বাজে লাগে দেখতে শুনেছি ? না না ,তোর চুল যদি ombre করা থাকে তোর তো ওটা নিচে এমনি highlight থাকবে খুব একটা অসুবিধা হয় না আচ্ছা , তুই তোরটা চুলটা এবার দেখলাম একেবারে প্রথমে প্রথম বছর মনে হয় তুই পুরো চুলটা color করেছিলি না কি? হ্যাঁ, করেছিলাম তারপরে ওটা বড্ডো বাবা মা গজগজ করেছে তাই জন্য ওটা আর করলাম না। ও, হ্যাঁ আমি

জিজ্ঞেস করে তুই করে নিয়ে যা আর যাকে surprise দেবার দিয়ে যা, যা। কাকে আর surprise দেব তুই সেই সব কথা বলছি না আচ্ছা আরেকটা কথা বল আমাকে ওদের কাছে কি সমস্ত color থাকে মানে ধরে আমি যদি কিছু mixed fixed করে মানে মাই দেখেছি কি বলতো last দেখলাম প্রীতি দি একটা করেছে । যে ওর চুলে অনেকগুলো color দিয়ে করেছে। সেটাও possible করা? হ্যাঁ রে , তুই যেরকম চাইবি কিন্তু আমি মনে করি যে তুই তোর first time করাচ্ছিস normal এর ওপরে কর । normal এর ওপরে , আচ্ছা ওদের কাছে কি কি color থাকে তবু একটু বল হম burgundy থাকে red থাকে একটু goldenish থাকে আহ হম ওই ash color type এর থাকে আরো অনেক রকমের থাকে রে নাম জানি না অতো আচ্ছা , aunty করেছিল নাকি? বাবা না না , মা বলছে তুই কর মা তো আমায় even বলছে tattoo করা জানিস ? কি আর বলি তোকে! এর তাই নাকি ? বাবা কি কপাল ভালো রে আমার বাড়িতে তো tattoo ফ্যাটু কিছু করাতেই দিচ্ছে না তাই? কি বলিস! আর তুই কে~কি tattoo করাবি বলে ঠিক করলি? আমি? পাগল? মা বললো আর আমি করে ফেললাম! না রে।

highlight এ কি বলতো তবে আরেকটা ব্যাপার হচ্ছে কি বলতো অনেকে দেখবি চুলের মধ্যে সাদা রঙের color করায় আমার বাবা একদিন দেখে বলছে ওই দেখ সব চুল পেঁকে গেছে , আমি বলছি না না ওটা highlight করেছে বাবা নয়তো ওরকম করে পাঁকে নাকি কারোর ? আমার বাবা ও তো এরকম উটকো পাটকা কথা বলে রাস্তায় এমন হাসি পায় কি আর বলবো তবে আমি বলছি শোন তুই এতো tension নিস্ না তুই জিনিসটা করিয়ে ফেল। সে তো আমিও বুঝতে পারছি তোর কথাতে insist ই হচ্ছি কিন্তু ব্যাপার হচ্ছে কি বলতো সেই একটাই ভয় তোকে বললাম আমি যাই হোক এই শোন আরেকটা কথা আমি বোধ হয় দেখেছিলাম বৃষ্টিদিও golden color এর highlight করিয়েছিলো মনে আছে?

হয়তো বাড়িতে করেছে কিংবা ও হয়তো অন্য কোথাও থেকে করেছে সেরকম ভালো নয় , হতেই পারে। আচ্ছা এরকম হয় না তিন মাস থাকে বা চার মাস থাকে এরকম ও হয় নাকি?

হ্যাঁ কারণ বৃষ্টিদির টা আমি দেখেছিলাম ওর না বেশিদিন থাকে নি বুঝলি তো? হ্যাঁ, তুই এটা বলছিস বলে আমার এখনো মনে পড়ছে উম যে হ্যাঁ সত্যিই তো

ইশ! বাবা ওরকম এক~ একটা তোর জুটবে । দেখছিস তো! তুই কিরাম কথাবার্তা বলিস একেবারে বিচ্ছিরি মার্কা, এই ভালো কথা আমাদের অর্ণব ও highlight করাবে বলছিলো জানিস তো ওই salone টাতে কি ছেলেদেরও হয়? ছেলেদের একটা অন্য জায়গায় branch আছে হাতি বাগানের দিকে Scottish এ না।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ , দীপাঞ্জলি বলছি না ? আর ছেলেদের তার নাম হচ্ছে দীপাঞ্জন বাবা , এ তো heavy ব্যাপার রে! হ্যাঁ আমি তো বাবাকে বলছি বাবা তোমাকে এবার পুজোতে তো হলো না পরেরবার পুজোয় তোমার চুল টা একটু ঠিকঠাক করে দেব মানে আহ black এর উপর দিয়ে আহ বাবা তো

কাকু কাকু করলে ভালো হবে , কাকু কি color করবে করলে? hello? বাবা করলে কি আর color করবে ! আমার বাবাকেও ভাবছি করাবো জানিস তো একেবারে গোল্ডেন করিয়ে দেবো যাতে আমাকেও করাতে দেয়, রাতের বেলা ঘুমোবে বাবা , তুই আর কি হাসির কথা বলছিস সত্যি তোর বাবা আমার বাবা same উফ! এদেরকে নিয়ে চলা যা মুশকিল! অরে আমি সেইটাই ভাবছিলাম এই তুই একটা তোকে serum দেয় নি না কোনো ? চুলে লাগাবার জন্য মানে ওরা কি prescribe

prescribe কিছু ওরম করে নি তুই যদি ওদের থেকে আহ personally কিনতে চাস তাহলে কিনতেই পারিস , তাতে কোনো অসুবিধে নেই। না না আমি শুনেছি beauty parlour গুলো তে , দিদি আপনার splitence বেড়ে গেছে আপনি এইটা কিনুন ঐটা নিন , ভয়ে চোটে অনেক কিছু তখন নিয়ে নেয়া হয় ওরকম কিছু বলে না কী না কী ?

না না না না , ওরকম কিছু বলে না , অন্তত এই parlour এ তো নয় ই তালে আমার তো চুলের length তুই দেখেছিস তারপর ধর একটু ওরা কাটবেই , আচ্ছা কাটা টা must তো?

হ্যাঁ , তালে তোর কি মনে হয় যে কত টাকা লাগতে পারে আমার ? তোর মোটামুটি thousand এর মধ্যে হয়ে যাবে most probably.

আর তোকে তো দেখ তোর তো একটা তবুও চোখের আন্দাজ আছে তুই এসব রূপচর্চা করিস তো তোর কি মনে হয় কোন color টা আমাকে suit করবে? আমার মনে হয় তুই একটু reddish burgundy করা।

better কাজ কর শোন তুই যেদিন যাবি আমিও তোর সাথে যাবো । হ্যাঁ , এইটাই better , তুই যাস আমার সঙ্গে তাহলেই হয়ে যাবে। সঙ্গে অর্ণব এর নামটাও লিখিয়ে দিবি অর্ণবও করিয়ে নেবে

হ্যাঁ , কী দেখবি ও আমাদের তালে তাল মিলিয়ে ঠিক করিয়ে নেবে , মেয়েদেরকে পটানোর জন্য বাবা ও যা পারে! উহ ঠিকাছে রে তাহলে আমি যেদিনকার যাবো তোকে সঙ্গে করে নিয়ে যাবো , ঠিকাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ , ঠিকাছে tata

hello দিদি কেমন আছো? ভালো আছো? এইতো চলছে. তারপর কি খবর? এইতো চলছে এখন শরীর কেমন? শরীর এখন আমাদের আছে মোটামুটি সব ঠিকঠাক চলছে তারপর তোমাদের কি খবর বলো? একদম আমাদের ও মোটামুটি ঠিকঠাক চলছে কিন্তু এখন weather যেরকম change হচ্ছে তাতে একদম health টা ভালো যাচ্ছেনা, একটা ভালো মানে lifestyle lead করার জন্য বাহঃ health টাকে যদি একটু ভালো রাখা যায়, অ্যাঁ তাহলে কি কি কি নিয়ম মেনে আমাকে চলতে হবে কিছু জানো? হ্যাঁ আসলে এখন কি হয়েছে এখন আমাদের অ্যাঁ মানে প্রতেক দিনের যা sched~ কাজের যা schedule হয়ে গেছে সেই অনুযায়ী দৌড়াতে গিয়ে আসলে আমরা অ্যাঁ health টাকে ভীষণভাবে উপেক্ষা করে ফেলি সবসময় ঠিক মতো সময় মত আমরা খাওয়া-দাওয়া করছি না তারপর আমাদের অ্যাঁ রোজকার একটু সামান্য যদি আমরা অ্যাঁ অ্যাঁ যোগাসন হোক বাহঃ হাটা হক ন্যূনতম একটুখানি যদি নজর দি শরীরচর্চার দিকে সেইটুকু যদি আমরা করি আরেকটু যদি খাওয়া-দাওয়া টা অ্যাঁ ঠিক ঠাক করে করি, এটা অ্যাঁ আমাদের পক্ষে ঠিক সম্ভব হয় না রোজকার আমাদের এখন যা কাজের অ্যাঁ মানে যা ধরন হয়ে গেছে তার সঙ্গে তালমিলিয়ে চলতে গিয়ে হয়ে যাচ্ছে কি যেগুলো খুব দরকার সেটাই আমরা মে~ মেনে চলতে পারিনা আসল কথা. তো এগুলো আমার মনে হয় যে একটু খানি নজর দেওয়া দরকার. তোমার কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ একদমই আমিও এক মত, কিন্তু আজকাল কার দিনের মানুষের কাজের এত চাপ বেড়েছে ব্যস্ত life হয়ে গেছে মানুষের lifestyle এত ব্যস্ত সারাদিন ছোটাছুটি যার জন্য time এ খাওয়াদাওয়া না করার জন্য health এর ওপর অনেকটাই effect পড়ছে. তো আমার যেটা জিজ্ঞেস করার আছে এই health এর health টাকে যদি আমরা একটু ভালো রাখার চেষ্টা করি তাহলে কি gym করাটা খুব জরুরি নাকি একটুখানি

অ্যাঁ এটা দেখো একেকজনের একটা জিনিস পছন্দ সেটা একটা বড় অ্যাঁ বিষয় কারণ অনেকে এখন কি হ~ এই যে তুমি gym করার কথাটা বললে সেটার ব্যাপারে একটু বলি gym করার শরীরচর্চার ব্যাপ~ concept টা আগেও ছিল, এরকম নয় যে এটা কোনো নতুন জিনিস, আগেও আমরা ছোটবেলায় দেখেছি আমাদের school এ তেও আছ~ ছিল school র routine মধ্যে আমাদের PT র ক্লাস হতো একটা এরকম routine এর মধ্যে আমাদের ছিলই, তো শরীরচর্চা ব্যাপারটা আমাদের দৈনন্দিন জীবনে routine এর মধ্যে সব সময় ছিল কিন্তু এখন যে gym এর ব্যাপারটা এসছে এখন সবাই যেটার পিছনে দৌড়াচ্ছে তো সেইটা অ্যাঁ একটা তো তোমার কি বলব, আমার ধর আজকে আমার অফিসে গিয়ে দেখছি যে আমার একজন অ্যাঁ আমি যাদের সঙ্গে কাজ করি তাদের মধ্যে কেউ একজন gym join করলো সে এসে আমার কাছে গল্প করলো যে আমি gym এ join করেছি এবার তার সঙ্গে সঙ্গে এই যে এখনকার যে আমরা অস্বাহঃস্থ্যকর খাবার প্রত্যেক দিন যে খাচ্ছি বাইরের খাওয়া দাওয়া করে তো আমাদের সকলেরই মোটামুটি ওজনের একটা সমস্যা কমবেশি হচ্ছেই,

সবাই আগে দেখতে পাচ্ছে আর তারপরে যে একজন ভর্তি হচ্ছে তার~ তার প্রভাব পড়ছে তার পারিপার্শ্বিক তার বন্ধু-বান্ধব বাহঃ অফিস এ যারা কাজ করছে তাদের উপরে তারাও গিয়ে ভর্তি হচ্ছে এটা নিশ্চয়ই ভালো যেকোন রকম শারীরিক একটা অ্যাঁ physical fitness এর মধ্যে থাকাটা নিশ্চই খুবই ভালো কিন্তু অ্যাঁ সেটা শুধুমাত্র gym হতে হবে সেরকম কোনো ব্যাপার নে~ নেই gym ছাড়াও আমাদের বাড়িতেও যদি আমরা একটু যোগাসন করি বাহঃ ন্যূনতম অ্যাঁ অ্যাঁ যদি আমরা প্রত্যেক দিন আধঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আমরা যদি হাটি এটাও কিন্তু অনেকটাই পরিবর্তন আনতে পারে সেটা আমরা শুরু করলেই বুঝতে পারব, gym টাও এখনকার দিনের যথেষ্ট ভালো কারণ যখন যেমন তখন সেরকম এরম একটা কথাই আছে কারণ এখন সবাই যদি gym টাকে বেশি আগ্রহ নেয়, তাহলে নিশ্চয়ই সেটার জন্য সে মানে একটা আলাদা করে একটা interest ও পাবে, বন্ধু-বান্ধব সবাই একসঙ্গে যদি gym করতে যায়, সেটা তো নিশ্চয়ই সে একটা উপকার তো সে পাচ্ছেই,

তখন গিয়ে আবার অনেক ক্ষেত্রে এরা আবার উল্টো প্রভাব পড়ছে, হঠাৎ করে এমন অ্যাঁ শুরু করে দিল যে gym এ গিয়ে শারীরিক কসরত করতে শুরু করে দিল,

আরো ক্ষতি করে ফেলছে, নিজের অজান্তেই এই জিনিসগুলো একটুখানি যদি মাথায় রেখে যেটাই করুক না কেন সেটা যদি করে সেটা আমার মনে হয়ে সেটাই ঠিক. কারোর দেখে যদি আমি তার পেছনে ছুটি সেটাতে আখেরে অ্যাঁ কতটা উপকার হয় আমার জানা নেই আমার নিজের যেটা প্রয়োজন সেই অনুযায়ী আমার যেটুকুনি আমি পারবো কোন টা সেটা বাছাই করাটা খুব দরকার. এটা আমার বক্তব্য. এটা মানে তোমার কি মনে হয় এটার ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ একদম আমাদের অ্যাঁ দৈনন্দিন জীবনে morning walk টা একটা খুব বড় ভূমিকা মানে ইয়ে করে পালন করে আমাদের health ঠিক রাখার জন্য, আর এছাড়া আমাদের সকালবেলা একটুখানি যোগাসন প্রাণায়াম এগুলো করাই যায় এতে অনেকটা মানে শরীর স্বাস্থ্য ভালো থাকে, এছাড়া আমাদের gym করাটা যে compulsory সেটা কোন ব্যাপার না অনেকেই gym করে না অথচ দেখবে যে অনেক বয়স অবধি খুব fit, তারা কিন্তু তারা যথেষ্ট কর্মঠ হয় আমার মনে হয় যে আমরা যত অ্যাঁ মানে আলসি করে জীবনটাকে অতিবাহিত করব তত আমাদের health খারাপ হবে আর কিছুই না, তত আমাদের বিভিন্নভাবে health এর উপরে পড়বে. সুতরাং যত আমরা কাজের মধ্যে থাকবো কর্মঠ থাকবো অবশ্যই ভালো খাবার দাবার যেগুলো উপকারী খাবার তার সাথে গ্রহণ করতে হবে সময় সময় খেতে হবে তালে আমার মনে হয় health টা অনেকটাই fit থাকবে. আর তাছাড়া আমার যেটা মনে হয় যে, অ্যাঁ gym করলে আমাদের মানে অ্যাঁ সেই সময়কার জন্য health টা একটু ভালো থাকে, তার সাথে অনেক restriction চলে আসে যেমন অনেক রকম খাবার দাবার নিষিদ্ধ হয়ে যায় অনেক রকম diet plan এর মধ্যে থাকতে হয়, কিন্তু আমরা যদি একটুখানি maintain করে খাওয়া দাওয়া করি তাহলে ওতটা অ্যাঁ restriction এর দরকারই পড়ে না তাই না? একদমই তাই, অ্যাঁ মানে এটাই আমি বলতে চাইছিলাম যে অ্যাঁ একদিন হঠাৎ করে একটা কিছু বিশাল বড় পাল্টে ফেলব,

তার থেকে খুব ছোট ছোট ছোট যদি আমরা কিছু বদল আনতে পারি যেমন খাওয়া-দাওয়ার ক্ষেত্রে আর এই যে আমি প্রত্যেকদিন নিয়ম করে অন্ততপক্ষে অ্যাঁ ৩০ মিনিট হাঁটবো বাহঃ, এই টুকু টুকু যদি একটু আমরা বদল আনতে পারি তো আস্তে আস্তে আমরা যদি বদলটাকে বাড়াতে পারি সেটা ঠিক আছে কিন্তু হঠাৎ করেই আমরা একটা বিশাল বড় কিছু change করলাম সেটা গিয়েই আমাদের মনে হয় গিয়ে সমস্যাটা হয়ে যায়,

হ্যাঁ হ্যাঁ একদমই তাই, একদমই ঠিক বোলেছো তুমি, আর তাছাড়া আমরা যারা খুব বেশি হাঁটতে পারিনা তার একটুখানি cycling ও করতে পারি cycling করলেও শরীর অনেক fit থাকে তাই না? এটা একটা খুব ভালো জিনিস বলেছ infact জানো আমাদের অফিসে এরকম অনেকেই আছে মানে যারা অ্যাঁ খুব বেশি দূর থেকে যারা আসে তাদের কথা তো ঠিক আছে,

তখন আমরা দেখছি যে তারা অনেকেই কিন্তু cycling টাতে বেশি আগ্রহী হয়ে যাচ্ছে আর আমাদের এখন কলকাতা তে আমাদের যেখানে অফিস, সেইখানে আবার আমাদের অ্যাঁ সাইকেলের জন্য আলাদা একটা রাস্তা করে দেওয়া হয়েছে মানে যে রাস্তা দিয়ে বাস যায় বা গাড়ি ঘোড়া যায় সেই রাস্তা নয়, তার পাশে আরেকটা অ্যাঁ সাইকেল যাওয়ার জন্য আলাদা করে রাস্তা করা হয়েছে, তো সেক্ষেত্রে এটাতে তোমার এক কাজে দুই কাজ হয়ে যাচ্~ এক কাজে দু কাজ কেন অনেক কাজেই হয়ে যাচ্ছে তুমি যদি cycle করে cycling টা করো তাহলে এক number তো তোমার ওটার একটা শরীরে তোমার ওপরে, effect পড়ছে

সো~ যে পরিবেশ দূষণ হচ্ছে তাতে কিছু হলেও তো তুমি অ্যাঁ একটা positive দিক নিয়ে আসতে পারতো যে cycle টা নিয়ে তুমি যাতায়াত শুরু করছো যখন, এটা বহুবিধও একখানা অ্যাঁ কি বলবো ভালো ফলাফলই দিচ্ছে, তার পরে অনেকেই আবার এটাও করছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে কাছাকাছি যারা থাকে ফেরার সময় বাহঃ আসার সময় সম্ভব নয় অফিস থেকে ফেরার সময় অনেকেই যারা খুব কাছাকাছি মধ্যে থাকে আধঘন্টা হাঁটা বাহঃ এক ঘন্টা হাটা যাদের অ্যাঁ মানে বাড়ি তারা কিন্তু হেঁটেই যাওয়ার চেষ্টা করে, ওই এই কিছু কিছু কিছু বললাম না চোট চোট কিছু কিছু বদল তুমি নিয়ে আসো তোমার জীবনে

নিচ্ছে. তোমাদের প্রত্যেক দিনে আমি একটা জিনিস জিজ্ঞেস করি যেটা তোমরা যে প্রত্যেক দিন যে খাওয়া-দাওয়ার জ জায়গা টা রয়েছে বাইরে খাওয়া দাওয়া আর বাড়ির খাওয়া-দাওয়ার মধ্যে কতটা মানে, কোনটার প্রতি আগ্রহ বেশি বাহঃ যদি বাইরের খাওয়া দাওয়া করো তাহলে সেটা কিরকম ভাবে তো আমরা সামঞ্জস্য রাখা দুটোর মধ্যে. কারণ আমাদের থেকে অনেক বেশি তোমরা বাইরের খাওয়া-দাওয়া তে বেশি আগ্রহ বেশি তোমাদের ওই জন্যই জিজ্ঞেস করছি? হ্যাঁ হ্যাঁ একদম ঠিকই বলেছ বাইরের খাওয়া-দাওয়া অবশ্যই সব সময় মুখরোচক লাগে খেতেও ভালো লাগে, কিন্তু সেটা সামঞ্জস্য রাখা উচিত অবশ্যই সেটা একটা limit এ করা উচিত আমি মোটামুটি সপ্তাহে খুব বেশি হলে একদিনই বাইরে খাওয়াটা prefer করি মানে সেটা মাসে হয়তো খুব বেশি হলে তিন থেকে চারবার তার বেশি নয় এবার সেটা হয়তো দুপুরের খাবার হতে পারে সেটা রাতের খাবার কিংবা কখনো হয়তো বিকেলের ছোট কিছু tiffin চা টা আমরা প্রায়শই বাইরে খেয়ে থাকি সেটা অতো টা আমি ধরি না কিন্তু, অ্যাঁ এমনি যে যেগুলো আমাদের শরীরের ক্ষতি করে বাহঃ oily food যেগুলো যেগুলো আমরা সব মানে মাসে তিন থেকে চার বারের বেশি খায় না কখনোই, আর বাড়িতে খাবার ও আমাদে~ আমার মনে হয় কম তেলে বাহঃ একটুখানি অ্যাঁ মানে কম মশলাপাতি দিয়ে রান্না করলে যে~ যেটা আমাদের normal দৈনন্দিন জীবনে আমাদের খাওয়া উচিত সাধারন রান্না করলে তাহলে সেটা আমাদের, health এর পক্ষে খুবই ভালো আর কি. সেটা খাওয়াটাই উচিত, তাতে শরীরও ঠিক থাকে এবং তাতে পেট ও ভরে আবার energy ও সারাদিন থাকে, এছাড়া আমার যেটা মনে হয় যে যে seasonal fruit যেটা বাহঃ seasonal vegetable যেটা সেগুলো আমাদের যথেষ্ট পরিমাণে গ্রহণ করা উচিত যেই season এ যেই ফলটা ভালো পাওয়া যায় season এ যেই শাকসবজিটা পাওয়া যায় সেটা আমাদের সমান তালে খাওয়া উচিত তবে গিয়ে আমাদের health একটু ভালো থাকবে. তাই না? এটা একদম একটা ভালো কথা বলেছ কারণ আমাদের প্রকৃতি আমাদেরকে সেই রকম ভাবেই আশেপাশে সবজি বল বাহঃ অ্যাঁ বাহঃ অ্যাঁ শাক সবজির দিকে বলো বাহঃ ফলমূলের যাই হোক না কেন যে সময় যেটা প্রয়োজন আমাদেরকে আমাদের প্রকৃতি কিন্তু আমাদের কে সেগুলোই দেয় সেটা আমরা কখনো নজর করে দেখি না হয়তো বাহঃ নজর করলেও তুমি দেখতে পাবে এই যে গরমের সময় আমরা যে ফলগুলো সাধারণত সেগুলো কিন্তু খুব রসালো ফল হয় কারণ তখন আমাদের শরীরের জলের প্রয়োজন অনেকটাই বেশি থাকে, তারপরে তুমি অ্যাঁ দেখবে যে শীতকালে সাধারণত আমরা যে লেবু জাতীয় বাহঃ citrus fruit যেগুলো, যেগুলোতে আমাদের vitamin C থাকে সেগুলো কিন্তু আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতাকে অনেক বেশি বাড়াতে সাহায্য করে, আর ওই সময় কিন্তু আমরা সাধারণত ওই যে লেবু জাতীয় ফলগুলো কিন্তু আমরা ঠান্ডার সময়তেই খাই, তো কাজেই এই জিনিসটা যদি আমরা নজর করি যে প্রকৃতিতে আমরা যে seasonal যে fruit অ্যাঁ ফল মূল বাহঃ সবজি শাকসবজি যেটাই বলো না কেন,

অ্যাঁ আবার আরেকটা জিনিসও আছে এখন আমরা যে অ্যাঁ মানে কি বলব online এ যে আমরা যে অ্যাঁ মানে বাজার করার জায়গা প্রবণতা রয়েছে, এইখানে আমরা কি করছি এটাতে আমাদের সব রকমের ফল সারা বছর আমাদের কাছে এখন অ্যাঁ চলে এসেছে আমরা পাই, কিন্তু এটা করতে গিয়ে কি হয় মানে যেটা যে সময়ের ফল সেটাকে আমরা হয়তো কিছু টা মানে কি বলবো overlook করে যাই, এখন যেটা দরকার আমার সেগুলো কোনগুলো কারণ ওখানে তো একটা আমরা যা যা দেখতে পাচ্ছি চোখের সামনে লোভনীয় একখানা বিজ্ঞাপনের মত মত দেওয়া হয়, তো সেটা অ্যাঁ আমরা দেখে order করে দিলাম বাহঃ খেয়ে নিলাম বা এখানে যে ফলগুলো হচ্ছে না যেগুলো বাইরে থেকে আসছে সেই ফলগুলো আমাদেরকে খুব অ্যাঁ টানে আর কি যে নতুন নতুন ফল বাহঃ নিশ্চয়ই সব রকম ফলেরই গুনাগুন নিশ্চয়ই আছে কিন্তু তার সঙ্গে আমার মনে হয় যেগুলো তোমার, মানে তোমার কাছাকাছি যেগুলো হচ্ছে, যেগুলো তোমার seasonal fruit যেগুলো তোমার টাটকা সবজি বাজারে পাওয়া যাচ্ছে সেই সময়ের জন্য সেগুলো কিন্তু খুবই আদর্শ. হ্যাঁ এটা আমার বক্তব্য এটা এখন তোমাদের সঙ্গে তো কিছুটা নাও মিলতে পারে কারণ,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 বাজারে যেটা আমি পাচ্ছি একদম টাটকা তুলে আনা যে জিনিসটা পাচ্ছি ওইটা কিন্তু অতটা টাটকা আর টাটকা জিনিস পাওয়া সব সময় একটা সুবিধা আছে. Arbi Arbi কেমন আছো? Arbi, ভালো আছি, তুমি কেমন আছো? এই তো Arbi ভালো, কি করছো? কি করো? আমি একটু net surf করছি, ভাবছি যে দেখাযায় কি না মানে বসে আছি তো ভাবছি যে কোনো movie টুবি দেখবো বা, বা নাটক ঠাটক দেখবো. তো কিছু খুঁজে পাচ্ছি না দেখার মতো suggest করতে পারবা নাকি?

এই তো তোমার, আ আ~ আফরান নিসুর একটা নাটক আছে তোমার, আ বুকের বাঁপাশ এটা দেখশ কখনো?